এখানে আমরা একটি লজ দেখতে পাচ্ছি যেটার নাম হলো রয়েল প্লেস । এবং এই লজ -টি তে একটি বিয়ে রয়েছে যার জন্যে--